এই ফটো দেখলে বুঝা যাচ্ছে এটা খুব একটা সুন্দর জায়গা যেখানে বিয়া হচ্ছে।

এখানে দেখা যাচ্ছে অনেকগুলি স্টুডেন্ট বছে বসে আছে।

সাইডেই দেখা যাচ্ছে বাইকের একসসরিজ আছে পার্টস আছে মানে এইটা একটা সার্ভিসিং সেন্টার হয় বাইকের।

যদিও অফিসটা অনেক ছোট তেমন বেশি বড় কোনো কাজের অফিস হবে না।

অনেক গুলো মাছ রাখা আছে বিভিন্ন রকমের লম্বা ছোট বড়।

অনেকজন মানুষগুলো আছে গেটের সামনে বাইরে তাকিয়ে রয়েছে বিভিন্ন দিকে।

হলেশ্বরের কোনো সাইটের ছবি হতে পারে কারণ এহানে ক্ষেত দূরে দূরে ক্ষেত দেখা যাচ্ছে।

ভেতরে অনেক রকমের বিস্কুট আছে পানও থাকবে।

এটা কোনো হোটেল লজ বা রেস্টুরেন্টের রিসেপশন হবে হোটেলেরই রিসেপশন হবে।

যেখানে বেসিনও দেখা যাচ্ছে যেমন সাইডে বাথরুম টয়লেট আছে।

এটা দেখে মনে হচ্ছে কী এটা একটা ট্রাকের পার্কিং পা পার্কিং এর জাগা হতে পারে।

একটা বড় ট্রাক সাইডেও ট্রাক পিছনেও ট্রাক ।

এর ভিতরে আবার ফ্যানও রাখা আছে অনেক বিভিন্ন রকমের স্ট্যান্ড ফ্যান আছে সিলিং ফ্যান আছে।

এই ফটোতে দেখা যাচ্ছে অনেকগুলো স্টুডেন্ট আছে স্কুলের বারে-বাইরে দাঁড়িয়ে।

এবং অনেক বড় পেট্রোল পাম্প এটা বোঝা যাচ্ছে দেখে।

এই ফোটো দেখলে বুঝা যাচ্ছে এটা মনিপুরের আর কোনো কীর্তন হতে পারে বা কোনো অনুষ্ঠান হতে পারে এখানে তারা কাজ করছে কীর্তন করছে।

এই ফোটো দেখে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে এইটা একটা চার্চ এর ছবি।